এখানে একটি জিম সেন্টার দেখতে পাচ্ছি যেখানে জিম -এর কিছু মেশিন রা--

এখানে সাইক্লিং ওয়েট লিফটিং কার্ডিও এসব করার অনেকগুলি মেশিন এখানে দেখতে পাচ্ছি।

এখানে হাওয়া দিতে এসেছে তাদের পায়ের নীচে একটি লাল রঙের ডাস্টবিন রয়েছে ঐদিকে একটি--

পিছনে অনেক আঃ গাছপালা রয়েছে সবুজ নীচে অনেক ছোট ছোট আগাছা রয়েছে।

বিলকট প্রাইভেট লিমিটেড বিলকট প্রাইভেট লিমিটেড একটা গেট দেখতে পা --

এখানে একটি ওয়ালে -এ তিন চারটি বেলুন রয়েছে দুটি সাদা দুটি লাল।

পাশে দুটি ভালো বাইক রয়েছে একটা আ্যভেঞ্জার ।

এটার পাশে একটি জলাশয় রয়েছে তার চারপাশে অনেকগুলি সবুজ গাছের গাছ রয়েছে তার ওইপাশে একটি ছোটো পাহাড় রয়েছে।

এপাশে বড় স্ট্যান্ড দিয়ে উপরে লাইট রয়েছে এটি রাত্রের চিত্র কালো আকাশ দেখতে পাচ্ছি।

হাতে খুঁটে ফুল দিয়ে তৈরি বিশাল বড়ো একটি ফুলের মালা যেটি ঠাকুরকে পড়ানোর জন্য--

এখানে বস্তার মধ্যে অনেকগুলি রাখা রয়েছে ফুল।

এখানে একটি মণ্ডপ দেখতে পাচ্ছি সেখানে ঠাকুরের মুর্তি রয়েছে এর মা শক্তি মায়ের মুর্তি রয়েছে।

কিছু গাছপালা লাগানো রয়েছে ওই পাশে একটি পুকুর দেখতে পাচ্ছি।

ওয়াল বোর্ড রাখা রয়েছে এ_সি রয়েছে স্প্লিট এ_সি ।

অরেঞ্জ কালার আর হলুদ রঙের সা গাদা ফুল দিয়ে সাজানো রয়েছে ওপরে একটা বড় হোডিং দেখা যাচ্ছে সেখানে একটা মজাদার চিত্র রয়েছে।

এখানে একটি লোহার গেট দেখতে পাচ্ছি লোহার গেট -টি সুন্দর করে কারুকার্য করা আছে কিন্তু এটির মধ্যে রং করা নেই।

নেমে এসছে পাশে অনেকগুলি সবুজ সবুজ গাছপালা দেখতে পাচ্ছি সিঁড়ির উপরের অংশটাতে একজন--

একজন মহিলা নৃত্য করছে একজন মহিলাকে পুরো দেখা যাচ্ছে তিনি অরেঞ্জ আর মেরুন কালার -এর নৃত্যের ড্রেস পরেছেন গয়না পরে--

এখানে একটি মল -এর চিত্র দেখতে পাচ্ছি মল -এর ফ্লোর -এর মধ্যে--

আকাশি লাল নীল এ নানারকম কালার -এর ফুল বিক্রি হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মানুষজন এসছে ফুল ফুলদানি এসব কিনতে।

কিছু মহিলা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সামনের মহিলাটি সবুজ শাড়ি পড়ে হাতে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে।

এখানে অনেকগুলো টেবিল চেয়ার রয়েছে কালো চেয়ার লাল চেয়ার ।

আর টেবিল -এর ওপর একটা করে অ্যাপ্রন বিছানো রয়েছে এদিকের টেবিল -এ--